এ একটি ঘাট আচে সামনে একটি ব্রিজ টাইপের আচে উপরে।

এবং সামনে কতগুলো গাছ মরে পড়ে আছে।

দোকানটির পেছনে একটি বিল্ডিং আছে।

এটি একটি বাড়ির গেট আমার দেখে মনে হচ্ছে।

এটি একটি সমুদ্র সমুদ্রের উপরে একটা ব্রীজ আছে।

এটি একটি পার্লার দেখে মনে হচ্ছে।

এখানে এক দেওয়ালে একটা আয়না লাগানো আছে।

এবং একজন বাচ্চা ওটে একটি খেলনার উপর খেলছে।

এবং চারিদিকে রোডের অনেক সামগ্রী আছে।

এবং বাগানে অনেক চা পাতাও হয়েছে।

পাশে দুটো লিনটন অর্ধেক তুলে রাখা হয়েছে।

সামনে কতগুলো মেশিন রাখা আছে।

এখানে অনেকগুলো ওলকপি আছে কোয়াশ আছে আলু আছে।

এবং একটি মই দেখা যাচ্ছে বিতরে।

রাস্তার মধ্যে একটি ট্যাক্সি একটি অটো দুজন লোক দেখা যাচ্ছে।